এই ছবিতে একটি ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে।

ঈগলটি খাঁচার ভিতর বোস দাঁড়িয়ে আছে।

গুয়াহাটি সাধারনত পাহাড়ের নিছে অবস্থিত।

স্টেজেও তৈরী হয়েছে এবং স্টেজের ওপর।

এবং ক্লাস রুম -এর দেয়ালেতে একটি নোটিশ বোর্ড টাংগানো আছে ক্লাস রুম -টি তে এখন ছাত্র নেই ।

ক্লাস রুম -টি সম্পূর্ণ ভাবে ফাঁকা।

প্রবেশ পথ দেখা যাচ্ছে এবং গেট -টি এখন খোলা রয়েছে ।

এইটি কোনও বিয়ে বাড়ির ছবি ।

সুন্দর কার্পেট পাতা রয়েছে সবুজ রঙের। এবং--

এছাড়াও কিছু ফ্ল্যাগ জাতীয় জিনিস দেখা যাচ্ছে এবং কিছু মানুষকেও দেখা যাচ্ছে।

এছাড়াও ছবিটির সামনে লোহার ওয়েলিং দেখা যাচ্ছে। রাস্তা দেখা যাচ্ছে এবং গাছপালা দেখা যাচ্ছে।